এখানে আমি দুটি ছোটো ছোটো বাড়ি দেখতে পাচ্ছি । একটি বাড়িতে বড়ো একটি বিজ্ঞাপন দেওয়া আছে এবং বাড়িগুলির আশেপাশে অনেকগুলি ছোট বড়ো গাছ আছেন।

এখানে আমি একটি বাড়ির দৃশ্য দেখতে পাচ্ছি যেটিকে দেখে মনে হচ্ছে এটি একটি কোন হাসপাতাল বা কোন বিদ্যালয়ের দৃশ্য প্রত্যেকটি দরজায়।

এখানে আমি একটি অনেক বড় বিদ্যালয় দেখতে পাচ্ছ বিদ্যালয়টির আশেপাশে অনেক ছোট ছোট বাড়ি আছে এবং একটি মাঠ আছে। মাটিতে অনেক ছোট ছোট ঘাস হয়ে আছে।